এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে দু-জন মিস্ত্রি ছাদের দেওয়ালে ছেনি হাতুড়ি দিয়ে প্লাস্টার চটানোর চেষ্টা করছে । এটি একটি দিনের বেলার ছবি ও ছাদের গায়ে লম্বা লম্বা কয়েকটা লাঠি দিয়েও ঠেকনা দেওয়া রয়েছে দেখছি।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি উদ্যানের ছবি ও সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে বেশ কয়েকটা সুন্দর ফুল ফুটে আছে ও সেই উদ্যানের মাঝখানে কয়েকজন মূর্তি বানিয়ে রেখে দিয়েছে ও এটি একটি দিনের বেলার ছবি।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ফুল বাগানে দাঁড়িয়ে আছে চারিদিকে খুব সুন্দর গাঁদা ফুল ফুটে আছে ও এটি একটি দিনের বেলার ছবি।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি চার্চের ছবি। ও চার্চের সামনে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে ও চার্চের সামনে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । এটি একটি দিনের বেলার ছবি।

কয়েকজন কর্মচারী সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে ও কারখানায় খুব অনেকগুলো লাইট জ্বলছে ও বিভিন্ন বড়ো বড়ো পিলার -ও তোলা আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পুরনো বড়ো গাড়ির গ্যারেজ এখানে একজন লোক কাজ করছে ও লোকটি ঝালাইয়ের কাজ করছে।

এই ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের সামনে বেশ কয়েকজন লোকজন দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে নাচছে ও তার দু সাইডের কয়েকজন মেয়েকে নাচতে দেখা যাচ্ছে ও মেয়েটি খুব সুন্দর জামা কাপড় পড়ে রয়েছে।

ফ্যান এর ব্যবস্থাও করা আছে এটি একটি দিনের বেলার ছবি ও পেছনে একটি আয়না ও লাগানো রয়ে--।

চারচাকা বড়ো বড়ো গাড়িও দাড় করানো আছে বেশ কিছু লোক সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে ও হাসপাতালের ওপরেও বেশ কিছু লোককে দেখা যাচ্ছে এটি একটি দিনের বেলার ছবি।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অফিসের ছবি অফিসে একজন অফিসার বসে আছে তার হাতে পেন খাতা রয়েছে এবং তার সামনে দুটো ক-কম্পিউটার রয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পাহাড়ের ছবি পাহাড়ের এক জায়গায় একটি ছোট্ট মতন গুহা রয়েছে।